এটি একটি ট্রেন লাইন যার এপারে অনেক ইঞ্জিন বা কিছু লোহার জিনিসপত্র রয়েছে।

আর ওপাড়ে একটি বিল্ডিং মতো আছে এবং পাশে একটি লোক বসে আছে।

ছবিটিতে দুটি ছেলে বা ক্লাসিকাল ডান্স করছে ঘরটায় বেলুন আছে সাজানো নিচের মেঝেটা মার্বেল - এর দেওয়ালে একটি ফটো টাঙ্গানো আছে ।

ভিতরে অনেক লাইট জ্বলছে বাইরে থেকে একটি অন্ধকার পরিবেশ দেখা যাচ্ছে।

অ্যা দোকানে একটি সবুজ রঙের গেট রয়েছে পিছনে-এ এটি রোড -এর ধারে দোকান অ্যা পিছনে কতকগুলো গাছ দেখা যাচ্ছে দাটস ইট ।

রা--রাস্তার ধারে একটি বড় গাড়ি দাঁড় করানো আছে লোক গুলো দোকানে বই কিনছে রাস্তার ধার জি.টি রোড বোধহয় ।